এখানে একটা ফটোশুট হচ্ছে আই থিঙ্ক বর বৌ দুজন মিলে দাঁড়িয়ে আছে।

উম- ট্রে -তে আছে বি.এন.এন. আ--

এটা একটা স্টোর দেখাচ্ছে। এখানে মিট মসলা আছে।

আ একজন হলুদ কালার -এর জামা পরে আছে। একজন গার্ড আছেন। আ অনেকজন ভদ্রমহিলা আছে।